দোকানের মধ্যে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

আশেপাশে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

টেন্ডের পিছনে কিছু কাপড়জামা রয়েছে।

টেবিলের উপর অনেক কিছু রাখা আছে।

রাস্তাটির মধ্যে একটা আমরা বাইক দেখতে পাইতেসি।

ছবিটিটির মধ্যে একটা আমরা পেট্রোল পাম্প দেখতে পাইতেসি।

মলের সামনে একটি লোককে খাড়া করানো দেখা যাচ্ছে।

মাঠের সামোনে রাজবাড়ি দেখতে পাইতেসি।

রাজবাড়ীর আশেপাশে অনেক গাসপালা রয়েছে।

ছবিটির মধ্যে একটা আমরা মল দেখতে পাইতেসি।

ছবিটার মধ্যে একটা মুরকি ফার্ম দেখতে পাইতাসি।

ওয়ালের মধ্যে দুটি এ_সি দেখা যাচ্ছে।

রুমে অনেক বাইক খাড়া করানো রয়েছে।

ভিতরে অনেক লোকজন দেখা যাচ্চে।

ওয়ালে কিছু পোষ্টার লাগানো আছে।

বাড়ির নীচে একটি দোকান দেখা যাচ্ছে।

ওপরে কিছু ইলেকট্রিক তার রয়েছে।

রাস্তার মধ্যে অনেক গাড়ি দেহা যাচ্ছে।

চরুইডার মধ্যে একটা আমরা রাস্তা দেখতে পাইতেসি।

রাস্তার সাইডে অনেকগুলো বাস খাড়া করানো রয়েছে।

বাড়িটির মধ্যে অনেক জালনা রয়েছে।

ওয়ালে একটি টি_ভি টাঙ্গানো আছে।

অফিস -এর মদ্যে বড় করে টেবিল লাগানো আছে।

রাস্তার পাশে অনেক বাড়ি দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটা ব বাড়ি দেখতে পাইতেসি।

উপরে কিসু ইলেকট্রিক তার দেখা যাচ্ছে।

ভিতরে একটা চেয়ার দেখা যাচ্ছে।

দোকানের মধ্যে একটি টেবিল রয়েছে।

টেবিল -এর উপরে অনেক জিনিসপত্র রাখা আছে।

পিকনিকের স্পটে অনেক লোকজন দেখা যাচ্ছে।

মধ্যে একটা পর্দা টাঙানো আছে।

ব়্যাকের মধ্যে অনেক জিনিসপত্র রাখা আছে।

ছবিটির মধ্যে একটা আমরা মেলা বাড়ি দেখতে পাইতেছি।

দূরে অনেক বাড়ি দেখতে পাইতেছি।

ব়্যাকের উপরে অনেক ওষুধপাতি রাখা আছে।

রুমের ওয়ালে দুটি ফোটো টাঙানো রয়েছে।

বাইরে একটি ল্যাম্প পোস্ট রয়েছে।

ছবিটির মধ্যে একটি আমার খোলা মাঠ দেখতে পাইতেছি।

দুকানের ভিতরে একটা চেয়ার দেখা যাচ্ছে।

ছবিটার মধ্যে একটা আমরা ক্লাসরুম দেখতে পাইতাসি।

সামোনে একটা ভ্যান দেখা যাচ্ছে।